এখানে মানুষ এসে তাদের এ মঙ্গল কামনার জন্য এবং প্রার্থনার জ--

এই ফটোটি দেখে বুঝা যাচ্ছে যে এখানে ছাত্র-ছাত্রীরা আর্ট কম্পিটিশনের জন্যে এসেছে এবং সাথে রয়েছে তাদের কিছু গার্জিয়ান ।

এবং একজন ব্যক্তি সাদা রঙের পুস্তক পরে দাঁড়িয়ে একটি বাদ্যযন্ত্র বাজাচ্ছে।

রয়েছে একটি বড় আকাশ এবং বিল্ডিং এর পিছে রয়েছে অনেকগুলো গাছ যেটিও দেখতে খুব সুন্দর এবং খুবই পরম --

এটি একটি সড়ক পথ যার মধ্যে কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছিলো।

রয়েছে একজন বৃদ্ধ বয়স্ক মানুষ যিনি নাকি সাদা কালারের পুস্তক পড়ে বসে আছেন।

উনি পরে আছেন একটি লাল ধরনের মাক্স ।

মধ্যের তলায় কিছু মানুষ দাঁড়িয়ে আছে রয়েছে দুটি চেয়ার এবং একটি চেয়ার রয়েছে যেটি স্টেজের মধ্যে আছে।

এখানে স্টেজটা চার ধরনের লাইট দিয়ে অ্যা আলোকিত আছে।

এবং ডানদিকে রয়েছে কিছু ছোট ছোট গাছপালা।